হ্যাঁ আজকে আমি আপনার সবাইকে দেখাবো আমরা কাছে গেতেও jewelry আছে আমার বিয়েরে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভালো ভালো jewelry আছে। এটা আমার বিয়েরই jewelry আছে। এটা বলে সীতা হার। এটাকে সীতা হার বলে।

আর আমার কাছেতো বিয়েতে আঙ্গুঠি আছে। এটা দেখতে পারছেন, এটা অনেক সুন্দর আর অনেক ভারী heavy আছে। এটা তোমার দাদা আমাকে gift করেছিল। আমার first wedding anniversary এটা আমার খুব পছন্দ। আমি যবে বিয়েতে বাড়িতে যাই তবে এটাই আমি ব্যবহার করি। আমি আমার খুব ভালো লাগে। আর এটা অনেক সুন্দর আহ এটা অনেক ভালো লাগে। আমার কাছে আঙ্গুঠিরও অনেক collection আছে। আমরা আমার মা আমাকে আমার বিয়ের পর এটা একটা ছোট সুন্দরতা diamond আঙ্গুঠি আমাকে gift করেছিল। এটা আমি সবসময় ব্যবহার করি। এটা পড়ে থাকি। আহ এটা অনেক সুন্দর। এটা image মানে very pretty আর আমরা কানে একটু ছোট দুল পড়ি। সবসময় use করি। এমনিতেও আমি জ যবে আমি বিয়ে বাড়িতে যাই ওখানে গিয়েতো উহ বিয়ে বাড়ি বাড়ি যাইতো আমরি অনেক ভালো ভালো মানে jewelry আহ heavy jewelry পড়ি। আর আমি আর যদি আমার এ এমনি আমার বন্ধু বাড়ি আর আমার relative এর বাড়ি যাই আমি একটুস ছোট মতন এটা দেখতে পাচ্ছেন আমার কাছে এটা আছে দুলটা। অনেক সুন্দর ear ring আছে, এটা অনেক সুন্দর লাগছে। এটা মিনার কারি কাজ আছে এর মধ্যে। আহ এটা red color এর combination আছে। red আর green করা আছে অনেক ভালো লাগছে। আর এর সুন্দর এর সুন্দর করে এটা গলার necklace আছে। এ match হয়ে গেছে। তারপর এটাই আমি ব্যবহার করি। এটা use হয়ে আমি বাড়িতে যাই আমার এক relative এর ঘরে যখন যাই তো আমি এটা উই use করি। আর সব সময়তো এটা use করতে পারবো না, এটা অনেক heavy আছে। আমার যদি আমি বিয়ে বাড়িতে যাই তো আমি এটা বড় ঝুমকা আছে এটা। বড় ঝুমকার সঙ্গে এটা বড় তিন থাক এর সীতা হারটা পড়ি। আর আমাকে খুব ভীষণ ভালো লাগে এটা। আমরা relative রাও আমাকে জিজ্ঞাসা করে কোথায় দিয়ে আমি এটা buy করেছি। আমি কিনেছি আমার এটা পিসি ঠাম্মাদের jewellers আমি link টা তোমাদের depression দিয়ে দেব। এটা অনেক সুন্দর আছে। এটা অনেক ভারী আছে। এ red হয় তো পনরা পনরা gram মতন আছে এটা একটা দুল। হ্যাঁ ত্রিশ grams আছে দুটো দুল। এটা ঝুমকা আছে এর সঙ্গে।

অনেক সুন্দর আছে আর এর ভারি ভারি কাজ করা আছে। দেখুন এর ম মধ্যে একটু জাগায় ছেড়েছে না, একদম মিহিন কাজ করা আছে। এটা আমরা, বিয়েতে আমাকে আমার মা-বাবা gift করেছিল। আমি এটাই পরেছিলাম আমার বিয়েতে। আর এবার আমি আমি রাকে রেখে দিয়েছি, তারপর আমি সবসময় যেটা বেরবের করতে পারবো না, এটা সবসময় এটা ভারি heavy jewelry আছে। আমি এটা যবে আমার অনেক close relative এর বিয়ে হয় তারপরেই আমি এইটা user করি, পেপরি। নাতো আমরাতো সবসময় use করতে পারবো না। এটা আমার কাছে এটা আছে, আমার পায়েল। অনেক সুন্দর heavy পায়েল আছে। আমার বিয়ের পায়েল আছে এর মধ্যেও ঘুঙ্গুর লাগা আছে অনেক heavy designer আছে এ অ অনেকে old fashionable. আমার মা দিয়েছিল আমাকে। হ্যা এরকম এভাবে পাওয়া যায় না। এখানে তো এবার তো অনেক আহ হালকা হালকা design পাওয়া যাবে। এরকমটা design এবার পাওয়া যাবে না। এটা অনেক সুন্দর আছে যদি আমি পরব, আমার পায়ে লাগবে অনেক ভারী। আমি ওটাও সবসময় পরতে পারবো না। বিয়েতে পরেছি, তারপর আমি আর use করি না, এটা রেখে দিয়েছি। যদি

ওকে অনেক ভালো লাগে। গয়না jewelry সবসময় আমার গয়নাটা পরে থাকে। আমার ওর আহ ওর কানে একটু ছোট্ট একটা বল আছে পরিয়ে দিয়েছি। ওর ছোট ওর নানি দিয়েছিল ওর জনম দিনে। আর এটা আমারই। চেইন ছিল ছোট চেইন। ওর মধ্যে হাড় নতুন লকেট লাগা আছে। ওটারে সবসময় তো পড়তে নেই, ছোট মেয়ে আছে এখানে ওখানে পড়ে যায়। তারপর আমি একটা রেখে দিয়েছি, শুধু আমি ওকে বলটা পরিয়ে দিয়েছি। আমার তো আমার একটু বালি আছে কানে যে বালি আমি সবসময়ই use করি কানে বালির মতো একটা জুড়ি লাগা আছে। এটা দেখতে পারছেন আপনি অনেক সুন্দর লাগছে। হ্যাঁ এটা হালকা আছে। এটা যদি আপনি ঘুমাতে সময় use করুন কানটা চোট লাগবে না। এটা অনেক নরম আর এটা অনেক আহ ইয়ে অনেক suitable আমি হাতের অনেক ছোট মতলব simple একটা চুড়ি পড়ে থাকি gold এর। হ্যাঁ এটা দেখুন এটা ওজনে অনেক ভালো আছে design টা simple এটা হাতে পড়বে তো। কিছু কাপড়ডা লাগবে না। দুটো কাপড়ের মানে heavy design

always use করতে পারবেন এটা আমার আমার অনেকদিন পর আমার তোমার দাদা তো আমাকে এটা gift করেছিল সবাই এটা তোমার দাদা আমাকে নিয়ে এই গয়নাটা কিনে দেয়। মার্কেটে যাবে সোনার পরে আমাকে বলবে যা তোমাকে পছন্দ হয়েছে তুমি নিয়ে নাও। ও আমি ওর ওর পছন্দই করি। কেন যে ওর ভা ওর ভাল লাগবে তো আমাকে ভালো লাগি। তারপর আমি ওর design টা use করি। ওর যাতে ওর পছন্দ আছে ওটাই আমি use করি। আমার কাছে তারিনের অনেক collection আছে। আমার বিয়েতে তিনটা বেনারসি শাড়ি আমাকে দিয়েছিল। এটা আছে ডাট বন্ড রংয়ের বেনারসি শাড়িটা রোজা পলার blue রংয়ের বেনারসি আছে। এর মধ্যে silver design combination করা আছে আর আরেকটা আছে red বেনারসি এটা red বেনারসি। আমার বিয়েতে আমাকে আমার শাশুড়ি দিয়েছিল। হ্যাঁ এটা অনেক সুন্দর লাগছে এটা আমি

বিয়ে ছিল তো তারপরে আমি আর পরেছি। আর আমি পডরতে পারি নাই। এটা হলে এটা হয়েছে মানিকা, মানটিকায় দেখুন এটা রংবেরঙের নগ লাগা আছে।

মাটা আমার মা gift করেছিল আমাকে। আমার মাকেও অনেক পছন্দ আছে এইটা। টিকা মানটিকা। আমি অত নেই। আমার মা যা যা পছন্দ করে করে দেয় আমার ওটাই। আমার অত idea নেই কি পরব কি না পরব। আমার মা সবই design টা আমার দেখিয়ে দেয় কি আমি এটা নিয়েছি আমি বলেছি আছে। এটা gold তো সবসময় পরতে নেই। যদি বিয়ে বিয়ে হয়, court marriage হয় তবে পড়তে পারি। এইটা আমার কাছে আছে অনেক সুন্দর চুড়ি। সোনার চুড়ি আছে। এইটা এটা বারা বারা পিছ আছে, চব্বিশ piece এটার main কাজ আছে এর মধ্যে। এটা অনেক সুন্দর একটা ভারী একটা কাজ আছে। সবসময় আমি পরতে পারিব। এটা অনেক heavy আছে। আপনি যদি occasionally আমি যাই কোথাও sister বাড়ি আমার পিসির বাড়ি যাই তারপর আমি এটা use করি না তো এটা সব সময় use করার নেই আমার মা বলে আমার মা বলছে তুই সবসময় এটা use কর এটা অনেক বাড়িতে পরে থাক। এটা হল আমার এটা কোমর বন্ধ। দেখতে পাচ্ছেন এটা কোমর বন্ধ আছে। এটা চাবির হয়। আহ হ্যাঁ এর মধ্যে gold polish করা আছে। এর মধ্যে অনেক ঝুড়ি, ঘুংরু লাগা আছে design টা। হ্যাঁ এটা শাড়ির উপরে পড়ে।

আপনারা আপ আমার সঙ্গে কথা বলুন কিরকম লেগেছে আপনার আমার গয়না। আর এই দেখুন, এটা আমার অনেক সুন্দর হার আছে। এটা neckless এর মধ্যে অনেক মিনা কারি আছে। আহ এটা মিহিন কাজ আছে। অনেক মূল্য আর অনেক unique design আছে। আমারও অনেক পছন্দ আমিতো যবে আমার একটু কাছা কাছি কিছু হ হয়, party টা আমি এটা ম wear করি। আর আমার তোমার দাদার লোক বলে এইটা সবসময় use আমিতো সবসময় use করতে পারি না। আমার একটা chain আছে বড়, heavy chain এটা আমি সবসময় use করি। এ আমার গলায় থাকে। এর মধ্যে একটা locket আছে heart এর মতো, এটা আমি use করি। দেখছেন? কত সুন্দর লাগছে? হ্যাঁ আমনি দাঁড়াও, আমনি পরিয়ে দিতাছি। এবার দেখুন। ভালো লাগছে তো? এটা আর এটা আমার কাছে একটা লাম্বা আঙ্গুঠি আছে। এটা আঙ্গুঠি আমার দেবরটা আমাকে মম নিয়ে IMA এর basement এ দিয়েছিল। এটা অনেক সুন্দর অনেক বড়। আমার পুরা আঙ্গুঠি ঢেকে যাচ্ছে। হম আমি এটা যবে বিয়ে হয়ে যায় বাড়িতে তারপর আমি পড়ি। অনেক সুন্দর লাগে। এটা একদম unique দিক আছে।

হ্যাঁ এই দেখুন আমি পরিয়ে দেখাচ্ছি। হ্যা অনেক nice না? তারপর আমার কাছে এটা অনেক সুন্দর সুন্দর design এ চুড়ি আছে। এটা দেখাচ্ছি, দেখছেন অনেক মিল এর কাজ দেখছেন এত সুন্দর অনেক সুন্দর design এর কাজ আছে। আর এটা আমি এটা আমার দিদিভাই দিয়েছিল আমাকে বিয়েতে। এটাও তো অনেক সুন্দর আছে। আমাকে অনেক পছন্দ। আমি এটা bear করে করি। আমার যদি আমি কোথায় যাই অ্যাইসি এমনি dinner এ হোটেল হোটেল যাই আমার তোমার দাদার সঙ্গে। তারপর আমি পরি। আর আমার কাছে এই দেখুন একটু হেব্বি লেহেঙ্গা আছে। দেখছেন আপনি? এটা লেহেঙ্গা টা অনেক সুন্দর আছে। আচ্ছা design টা দেখুন। রানী color আছে। কিন্তু সুন্দর লাগছে। এটা আমার যবে আমার নিকা হয় তো আমি ওই time পড়েছিলাম। এটা অনেক সুন্দর আছে design টা। এর মধ্যে দেখুন কি সুন্দর ভারী কাজ আছে মতির কাজ আছে। মতির এটার sequence এর কাজ আছে অনেক মিহিন কাজ আছে এর মধ্যে হ্যা। দেখছেন? এর দোপাট্টা আমাকে অনেক ভালো লাগবে। এটা net এর ভীষণ কাজ এর মধ্যে একদম b b beautiful and ve very good girl আছে। আমার অনেক ভালো লাগে দেখা আছে। এ দোপাট্টা আমি পরে কিরে ভাল্লাগছে তো? হ্যাঁ আমি আহ এই দেখুন আমি পরিয়ে দেখাচ্ছি। এই দেখুন। এটা সুন্দর লাগছে তো? এ ওটা ভা heavy ওড়না আছে। এই liner এ। আমি যবে এটা পরি অনেক সুন্দর লাগছে। আমি সেইবারতো এই বিয়ের বায়নাটা রাখা আছে। আর পরতে পারবো না। কেন কি এত কাজ আছে আর একটু heavy আছে আমি পরে কোথায় যাব? আমার relative এর বিয়ে হয়, আমরা লোগে তো অনেক relative অনেক বড় relative আছে। অবশ্য এর মধ্যে একটা জিনিস আমি পড়ে নিই।

এর নাম can dress তো হবে। এই dress টা আমরারও repeat করি না। আলাদা marriage এ যেয়ে কিছু লা ব্যাপার নেই। এই দ্যাখো, আমার কাছে এরকম সুন্দর সুন্দর সেন্ডেল আছে। stone এর সেন্ডেল আছে, এটা normal ধুতি আছে। আহ এটা work করা ধুতি আছে। এখানে segment stone লাগা আছে। অনেক সুন্দর সুন্দর চটি আছে। এটা জুতো আছে। আমি সবসময় জুতো পরি ভাল্লাগে।

বিয়ার party বিয়ার শাড়িটা পরবো. এই jewellery অনেক jewelry পরবো তারপর এটা পরি। না তো আমি এটা slipper and soft ধুত পরে। আমাকে সবসময় এটা ভারী স্যান্ডেল হিল স্যান্ডেলটা আমাগ ভাল্লাগে না। দেখছেন আমি স্যান্ডেল পরে দেখাচ্ছি না সুন্দর লাগছে তো আপনার দাদাকে অনেক ভাল্লাগে। আমার স্যান্ডেল আমার আমি স্যান্ডেলটা আমি নিজে পছন্দ করে নিই। ওর পছন্দে নিই না। কেন কি আমাকে যে সুবিধা হয় আমাকে আমার চলতে একটু ই হয় ব্যথা হয় তো তার জন্যে আমি এটা যা suitable হয় এটা ভালো লাগে তারপর ওটাই আমি কিনি। না তো আমি ওটা ওটা আমি কিনতে পারবো না। আর আহ এটা দেখি। এটা আমার purse selection আছে। অনেক সুন্দর সুন্দর purse আছে। golden, silver, black, grey এটা সব purse আমার সব dress এ আলাদা আলাদা। হ্যাঁ এটা দেখছেন? আছে। এটা অনেক সুন্দর purse আছে। এ purse এ আমি design টা অনেক সুন্দর হ্যাঁ। এটা আমার এই আমার purse টা stone পুরা stone এর work আছে। দেখছেন এটা কি সুন্দর purse আছে? এটা হ্যাঁ এটা এটা সুন্দর ওয়া কাজ করা আছে এর মধ্যে। মিনা কাজ আছে একটা purse এ। আমার অনেক পছন্দ, এটা অনেক costly আছে। হ্যাঁ এটা আমি কিনেছিলাম এলাহাবাদ দিয়ে। হ্যাঁ আমি ওখানে বিয়েতে গিয়েছিলাম, আমার ওখানে ছিল আমি ওখানে গিয়েছিলাম আমাকে অনেক পছন্দ হয়েছিল তারপর আমি এটাই কিনেছি এমনি আমি জয়পুরে গিয়েছিলাম। আগ্রা, জয়পুর, আজমীর শরীফ ওখান দিয়ে দিয়ে আমি অনেক জিনিসটা কিনেছি।

এটা antique piece আছে। এটা exhibition এ আমি কিনেছিলাম। অনেক সুন্দর এটা ওখানে জয়পুরে exhibition লাগা ছিল। ও মিনা বাজার আছে ওখানে ও কাছাকাছি। অস ওখানে তো সবাই antique pieces ওখানে একটু আপনাকে ফটো তুলতে দেখবে না বলবে যে ছবিটা তুলতে হবে না। এখানে বারণ আছে, ছবি তুলবে না। একটু

একদম আমি সুন্দর সুন্দর জিনিস ছিল। আমি ওখান দিয়ে কিছু নিয়েছি না। কেন কি অনেক দাম ছিল। আমি একটু এটা এটা নিয়েছি exhibition এ আনুমানিক পছন্দ এসেছিল তারপর costly ছিল আমি বলেছি এখানে রোজ রোজ আসতে পারবো তো না। আমি একটু এই জিনিসটা কিনেছি। দেখছেন এর কাজ দেখছেন? ভালো আছে তো? অনেক সুন্দর কাজ আর unique piece আছে আমার আমাকে অনেক পছন্দ হয়। এর design টা আমি এটা তো সবসময় use করতে পারবো না। কেন কি এটা unique piece আছে antique piece আছে এটা dress মধ্যেই combination করিয়ে তারপর run করতে পারবো যদিও আমি white dress পডরবো তো, এটা silver purse তো আমি use করতে পারবো। দেখছেন আমার কাছে একটা white dress আছে। এটা বলে তো এটা লাক্ষ্ণৌয়া কাজ হ্যা এরকম। এই দেখেন এটা এর সঙ্গে আমি use করি। কি সুন্দর লাগছে! এটা লাক্ষ্ণৌয়া কাজের আছে dress টা আমার white dress এর মধ্যে আমি silver purse টা রেখেছি কিন্তু সুন্দর লাগছে আর আমার কাছে এটা সুন্দর white জুতো আছে। হ্যাঁ এটা white এর জুতোর মধ্যে white এর silver জরিদে কাজ আছে। দেখেন এটা সুন্দর লাগছে তো? এটা আমি অনেক পছন্দ করে আমি যবে একদম simple থাকতে চাই তারপর আমি এটাই bear করবো আমি যে একটু simply যায় আমার কাছাকাছি অনেক ইয়ে আছে যদি আমি একটু meeting fitting এ যাই হ্যাঁ তারপর আমি এটি এটাই sorry এটাই bear করি আর অনেক লোক আমাকে complement দিয়েছে তোমাকে অনেক ভালো লাগছে হ্যাঁ এহ

একটু একটু আমার পছন্দে আমি পরে নেই আমি এমনি অনেক lite না মানে simple design টা পড়ি ভালো লাগে তোমার দাদাকে heavy jewelry পছন্দ করে রোজ বলে সবসময় পড়ে থাকো এটা ওটা আমি বলি না সবসময় পড়বো

আমাকে একটু হালকা এটা বালি কানে চেইন আর লকেট আমি পরে সবসময় থাকি। আহ এটা হ্যাঁ এটা nose pin আছে। এটা সুন্দর white পাথরে আছে হ্যাঁ। টেমন টেমের মত। দেখছেন তো? হ্যাঁ অনেক সুন্দর, আমার খুব পছন্দ। আমি সবসময় এটা use করি। আমি বিয়েতে যাই, ওখানে যাই আমি change করি না, এটাই পরে থাকি। এটা আমার আমার board room আছে। এই এই time এও board এর অনেক জিনিস আছে রাখা, দ্যাখো। কিরকম ভালো ভালো শাড়ি, জুতো আর watch collection আছে। এটা দেখে নিন। এরকম আমার সুন্দর সুন্দর watch আছে। আমি একটু watch এর অনেক craze আছে। আমাকে watch টা পড়বো মানে নিজেই আমি বিরে বাড়িতে যাব বিয়েতে আমি এমনি occasionally যাব আমি ওটা watch টা পরবো নিশ্চয়ই নিশ্চয়ই পরবো। কেননা আমি যদি আমি মার্কেটে যাই একটু watch টা collection আমি নি নি নিশ্চয় দেখবো। যদি আমাকে নতুন কিছু নতুন কিছু দেখে যাই তো আমি আমি নিশ্চয় কিনব। কেন কি আমাকে অনেক ভাল লাগে। এই দেখুন এই watch টা দেখুন আমায় তোমার দাদা দিয়েছে। হ্যাঁ, এটা অনেক stone এর কাজ আছে। মিহিন মিহিন ওই তো watch টা একটু ছোট আছে। unique design মত bracelet braclet মতন আছে এটা। হ্যাঁ অনেক ভারী heavy আছে এটা। সবসময় পরতে নেই।

এটা আমি আমার স তোমার দাদা এটা বড়বাজার আছে তো ওখানে গিয়ে কিনে এনেছিল। ওখানে মেহতা বিল্ডিং আছে, ওর মধ্যে পিছনে ফিরে অনেকে সস্তা জিনিস পায়েতে যায়। হ্যাঁ, তোমার দাদাকেও ওখানে পেলে কি বলে কাজের quality পূর্বের কাজ করত অর মধ্যে সব ছিল এইবার ওইটা ছেড়ে দিয়েছে ওখানে যাওয়া অনেক গাড়ি আছে আবার ওখানে কি কি পাওয়া যায় কি কি না পাওয়া যায় অনেক জিনিস ওখানে অনেক ভিড় থাকে আমি তো যেতে পারবো না ওখানে হ্যাঁ আমি

এই দেখুন একটা সুন্দর আঙ্গুঠি দেখছেন এটা আমার বিয়েতে আমাকে আমার ভাই দিয়েছিল অনেক সুন্দর আমি এটা পছন্দ করি এটা আমি occasionally পরিনি যবে হালকা জিনিস আমার এখানে ওখানে যেহেতু কিছু marriage বা function এ হয় তাও পরে নেই। কেন কি এটা rough use করার জন্যেই আছে এটা heavy আছে জো বলে না একদম মানে pure এটা এটা এমনি ভেঙে পড়বে ভাঙবে না ছেটে যাবে তবে ভাঙবে না এটা solid জিনিস আছে দেখছেন এই আমার marriage first marriage এ আহ আমার husband টা gift করেছিল এর মধ্যে দেখুন একটু heart বানাচ্ছে। হ্যা heart দিয়ে বিশে heart heart এ এই লাল রঙের heart আছে ধরে কি সুন্দর design আছে হ্যাঁ না? আমরা আমার আমি এটা আমাকে gift করেছিল আমার marriage day এটা আমি অনেক সুন যবে আমার অনেক ভালো পছন্দ হয় যবে আমি আহ ওর সঙ্গে কোথাই যাই তো আমি এটা bear করি। তাকে ওকে ভালো লাগবে তাই জন্যে হ্যাঁ দেখছেন? দেখুন ভাল্লাগছে না?

এটা pink color এর আঙ্গুঠি আছে এর মধ্যে দেখুন।